সরকারি অফিস দফ্তর যেখানে দুটোচারটেপাঁচটা টেবিল রাখা রয়েছে কয়েকটি চেয়ার তারসাথে ও কিছু লাইট জ্বলছে এবং কয়েকটি আলমারি রয়েছে ছোট ছোট এবং ঘড়ি আছে।

এবং কিছু বড় বড় ব্যানার টানানো রয়েছে। ফুটপাত ও রয়েছে কিছু খাবারের দোকান এবং গাড়ি প্রথমে সাদা গাড়িটায় লেখা আছে ট্যুরিজম ।

এবং হুম- হোয়াইট হোয়াইট টি শার্ট আর ছেলেরা পরে ব্রাউন স- প্যান্ট এবং মেয়েদের জন্য উম- হোয়াইট সালোয়ার ব্রা- ব্রাউন ওড়না আর একটা ব্ল্যাক বোর্ড ।

একটি স্কুলের ছবি যার পাশে একটি রিক্সে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন মানুষ রয়েছে কয়েকজন স্টুডেন্ট সেখান থেকে বেরিয়ে আসছেন ।